ভেসিকালি পরিবেশটা বেশ সুন্দর দেখাচ্ছে।

পশে সাইকেল আছে। মোটোর সাইকেল আছে রাস্তা আছে। পাশে বাড়িঘর আছে গাছপালা আছে। খুব সুন্দর্য দেখাচ্ছে পরিবেশটা।

তারপাশে কিছু মানুষ দাড়িয়ে আছে।

দু থেকে তিন তালা হচ্ছে ।

তারপাশে পাহাড় জল পড়ছে ঝর্ণার গাছপালা পাতা গুলো দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে পরিবেশ টা।

এখানে অনেক ফল ফুয়ারি গাছের গাছ লাগানো আছে যেমন আম গাছ আছে অনেক গুলো আম ধরেছে সবুজ সবুজ।